কিছু সাইকেল এবং বাইক গাড়ি সামনে রাখা রয়েছ--

এবং কিছু গাড়ি এবং অজস্র গা বাইক ।

এবং সেই উদ্যানটির একটি বড় --

এবং নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে।

কিছু সবুজ গাছপালা আছে এবং বাড়ির পাশ দিয়ে একটি আকাশী সাদা রঙের দেওয়াল দেওয়া আছে। দেওয়ালের সাথে একটা গেট আছে।

এবং সেই মূর্তির পিছনে অনেক গাছপালা রয়েছে এবং একটি বড়--

অনেক জিনিসপত্র বোঝাই করা কিছু বস্তা এখানে রাখা রয়েছে।

এখানে একটি সরকারি দপ্তর দেখতে পাওয়া যাচ্ছে এবং ঠিক তার অপজিট -এ--

অনেক ফুলের মালা জড়ানো রয়েছে।

মধ্যে একটা ডলফিন মাছের মূর্তি রয়েছে।

এখানে একটি দোতলা বাড়ি দেখা যাচ্ছে।

এবং সেই জলমগ্ন রাস্তার উপর দিয়ে--

দুটো বড় বড় ছাতা দেখা যাচ্ছে এবং তাতে মানুষজন--

এখানে একটি বড় শাড়ির শপিং মল দ্যাখেততে পাওয়া যাচ্ছে ।

এবং রথের সামনে অনেক লোকজন রয়েছে।